টোপি আছে। চার চাকা গাড়ি আছে একটা।

বোড়ো পাতার চার টন আছে এখনে।

এখানে গাছ আছে। তাল গাছ আছে একটা খেঁজুর গাছ আছে । পোস্টার আছে দেওয়াল আছে এধারে লোক দেয়া আছে ।

সাইড -এ একটা গাড়ি আছে চারচাখা গাড়ি । ভিতরে একটা লোক আছে ।